তোমার কি Company র router আমার তো আমার তো এখন router তোমার আগে ছিল d link তারপরে d link টা একসময় আমার নষ্ট হয়ে যায় electric এর জন্য এখন আমার আমি use করছি tp link তোমার আমারও tp link এখন তো নতুন নতুন আরও speed এর router বেরিয়েছে অনেক দূর অবধি connection দেওয়া যায় হ্যাঁ আগে তোমার কম le length ছিল আগে তোমার ছিল একশো

দিচ্ছিনা আমাদের লাগবে কেননা router পরবর্তী ক্ষেত্রে আমাদের অনেক দূরবর্তী length হিসাবে কার্যকারী করতে হবে আর mobile এর bill ও যা বেরিয়ে বেড়েছে তাতে router দিয়ে connect করলে internet connect করলে অনেকটা সুবিধা হয়

হ্যাঁ সেটাই আগে আমি তোমার d link এর router use করতাম সেখানে কিন্তু phone এর কোনো app ছিলোনা এখন তোমার tp link করতিছি যেটা আমি phone এর application দিয়ে operate করতে পারি কিভাবে password change করা যাবে কিভাবে আমি ওখানে নতুন password দেবো কতজন use করতে পারবে সবকিছু ওখানে হয় তা broadband connection টা কিসের নিলে broadband connection আমার প্রথমে ছিল siti siti প্রথম প্রথম ভালো use করতাম তারপর অনেক সমস্যা হলো সেখান থেকে আমি চলে এলাম alliance alliance এও সমস্যা হয়েছিল এখন করছি তোমার হচ্ছে realtor railware এর নিজস্ব broadband railtel use করছি কোনো কোনো dial up connection ভালো খুবই ভালো ওটা

প্রথমে খরচটা কম ছিলো কিন্তু তারপরে optical fiber লাগানোতে আবার extra charge নিয়েছে কিন্তু connection টা speed হয়েছে internet connection টা speed হয়েছে

সেখানে তোমার আগে ping loss করতোনা না করতো এখন Ping loss টা করেনা অনেক ভালো এটা মাঝে সাজে customer care call করতে হয় কিন্তু পরিমান টা অনেকটা কমে গেছে

যখন কোনো সমস্যা হয় phone করলেই সঙ্গে সঙ্গে ওর repairing করকরে দেওয়া হয় খুবই ভালো মোটামুটি তাও কিরকম speed থাকে আমারতো fifty MBPS এর line তো ওখানে আমি speed পাই ধরে নাও forty fourty-five average তোমার আমারতো দেখায়তো hundred MBPS কিন্তু যখন download হয় তখন maximum এই কুড়ি বাইশ এর মতো দেখায় কুড়ি বাইশ MB speed দেখায় আরকি ও তাহলেতো একটু সমস্যা আছে কেনোনা ওখানে হয়তো ping loss করছে অতটা সমস্যা এখন হয়না

আমার এখানে internet connection অতটা ছিলোনা এখনতো সবকিছুই internet এর মাধ্যমেই হয় সেক্ষেত্রে এখন user বেড়েছে সেক্ষেত্রে দেখো উন্নত অনেক হয়েছে router এর ক্ষেত্রেও অনেকটা সুবিধা হয়েছে অনেকেই বাড়ির অনেকেই use করতে পারে একসাথে আরকি এটা hardware ও software এর সাথে যুক্ত রয়েছে তাতে অনেকটা সুবিধা হয়েছে mobile এর সাথেও connect করতে পারছি laptop এর সাথে বা PC র সাথেও connect করতে পারছি বা বাড়িতে অনেকগুলো mobile থাকলে সেটা connect করতে পারছি ভালো হয়েছে সেক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই

সেই আরকি router থাকাতে lane connection টা করতে হচ্ছে না wi-fi through তে হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাই না আমি এখন আমার system PC তে একটা wi-fi receiver নিয়ে নিয়েছি ওটা use করছি ওর জন্য আমাকে আর lane use করতে হয়না তো আমারও আগে করতে হতো direct connection দিয়ে lane use করতে হতো কিন্তু ওই router তা নেওয়ার পরে আর করতে হচ্ছেনা এখন মোটামোটি ভালোই range দিচ্ছে range টাও অনেকটা রয়েছে এখন আমারও same একটা দুটো বাড়ি তোমার দূরে গেলো ওখানে পাওয়া যায় কিন্তু তার বেশি দূরে পাওয়া যায়না কারণ আমার router length একটু কম সে যাইহোক কোন browser use ক করছো browser use করছি google chrome কেনোনা আমাদের তো সবথেকে জনপ্রিয় google chrome mozilla use করছি কিন্তু মাঝেমধ্যে ওটা যখন সমস্যা হয় ওর মধ্যে micro edge use করি তুমি কি use করছো আমি micro microsoft edge টাই use করছি কেনোনা একটু fast কাজ করছে google chrome টা use করলে অনেককিছু ওর সাথে add থাকে তাতে কাজটা একটু slow হয় যখন অনেক search engine মানে অনেকগুলো check করতে হয় অনেক data check করতে হয় সেক্ষেত্রে অনেকটা problem হয়ে যায় অনেকটা slow ও হয়